আর একটা সাদা কালার -এর মন্দিরটার রঙ।

এই এখানে একটা --

দুপাশে দুটো গাছ আছে। মন্দিরের ওপরটা ডিসাইন -টা খুব সুন্দর।

চেয়ার -এ লোকজন আছে বসে|

একজনের হাতে একটা থলি । ও একজন পেট্রোল দিচ্ছে। সেরকমই মনে হচ্ছে।

এটা হয়তো ব্যাট বল খেলারই--

এ পড়াচ্ছে পাশে এ লোকজন দাঁড়িয়ে আছে।

পেছনেও একটা টোটো দেখতে পাচ্ছি। পাশে আ কারেন্ট -এর পোল দেখা যাচ্ছে।

এখানে একটা একটা পাহাড়ের মতো মাটির ঢিবি নাকি ঠিক বুঝতে পারছি না।